এখানে একটা দোকান আছে দোকানের বাইরে অনেক মতন পুস্তক রাখা আছে সে একটা লোক বসে থাকে ওহা ও আ উয়া উম পুস্তকের ধারে--

অ-অ এখানে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে সবার সিন টা দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে ঐখানে এ-এ অ অনেক মতন কাপড় আছে।

এথায় একটা ঘরের পুস্তক দেখাচ্ছে রেঁকে রাখা আছে পুস্তক তো উম অ সামনে সিলিং ফ্যান লাগা আছে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে। রুমের কালার টো--

ধেড়ে দাঁড়া আছে এখানে। উম ম আ যীশুর ফটো ফটো লাগা আছে দেখতে নিয়ে ভালো লাগছে।

এখানে একটা গেট বানা আছে এখানে অ্যা স্কুটি -তে দুটো লোক আওয়া যাওয়া করছে এতে--

অতএব এটা রাত্রি কালার -এর সিন আছে। ওইখানে উম লোক আওয়া যাওয়া করছে। ওতে বিল্ডিং তে--

নানা রকমের লাইট জ্বালা আছে এখানে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে সবাইকে।

কালার - কালার ফুলের প্যান্ট করা আছে ওখানে দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে ধারে ধারে গাছ বীজ লাগানো আছে এই সিন্টো দেখতে নিয়ে ভালো লাগছে। আমার যাবার করবার জন্য রাস্তায় আছে অর্থাৎ সিঁড়ি --

আওয়া যাবার করবার জন্য রাস্তা বানা আছে ওথায় আর ঘর ও ঘর বনা আছে দেখতে নিয়ে সবাই সিন -টা ভালো দেখাছে এথায়--

সবার পেপারে ক্রাফ্ট করা আছে দেখতে নিয়ে ভালো লাগছে । সবার আলাগ আলাগ ডিজাইন - এর ক্রাফ্ট করা আছে। রঙ আ কাগজের রঙ তো সবার আরেক আরে কালার -এর আছে।

একা এই ঘরটা শান্ত মহল দেখাচ্ছে এথে সিঁড়ি দেখাচ্ছে। সিঁড়ি তো সি উম ধের দু দুমান জেলার বিল্ডিং আছে এখানে ।

এখানে এটা বাঁধের সিন আছে। এখানে ধারে ধারে গাছ বীজ লাগানো আছে। এই সিন টও দেখতে নিয়ে ভালো দেখাচ্ছে। এখানে--

ও খানে শান্ত মহল দেখাচ্ছে এখানে এ-এ ঘরের বাইরে এ-এ কিছু যাকির উ-উ লাগা আছে টেমপ্লেট লাগা আছে।

আ আপনা কিছু কাজের জন্য দ্বারা আছে অনেক মত ভিড় আছে। সবার লোক দাঁড়ায় নিয়ে কিছু কাজ করছে ।

মাথায় একটা বিল্ডিং আছে। বিল্ডিং তো দেখতে ভালো দেখাচ্ছে কেন বিল্ডিং শুধু মনজিল আছে । কালারফুল পেন্টিং করা আছে । এখানে সামনে তে--

এখানে আবার যাবার করবার জন্য রাস্তা আছে দেখতে নিয়ে এই সিন তো ভালো দেখাচ্ছে হোথায়--

এই সিন্ -টায় একটা স্কুল -এর সিন থাকে এইখানে সবাই ছেলে আপনার আপনার উ কেতাব কপি লিয়ে নিয়ে আপনার উম জায়গায় বসে থাকে। এখানে--

আর টেবিলের -এর ওপর কিছু কাগজ রাখা আছে ছেলেরা সবাই খেলে আছে--

এখানে দু মঞ্জিলার তিন মঞ্জিলার বিল্ডিং আছে । গাছ ব্রিচ লাগানো আছে । সব প্লান্ট সামনে সব প্লান্ট আছে ।

নও এ ওয়াদের ধারে ধারে ও ডিজাইন করা আছে কাপড় লাগা আছে--